কোনো কষ্ট নেই, গরম কাল যেমন মানে খেতেও ইচ্ছা করে না শুধুই মনে হয় জল খেয়ে থাকি, একটু কাজ করলেই দর দর করে ঘাম হবে তুমি হাপিয়ে টাপিয়ে একা কার হয়ে যাবে, শীতে অন্তত সেই মানে ইয়েটা সমস্যা টা নেই, মানে এটা আমার মনে হয়। শীতে কাজ করে

আহ বা প্রিয় একটা season, কারন এখানে কী বলোতো মানুষ যেমন গ্রীষ্মকালে একটা কাজ করতে করতে

না একদম ই ভাবে, সেই ব্যপার টা তো এখানে

যে কারনে অনেকে বলে যে শীত কাল আমার খুব পছন্দের একটা

সেই ব্যাপার টা সত্যিই একটা দিক থেকে মনে হয় যে হ্যাঁ, এবার সব ব্যাপারই যেমন একটা ভালো দিক আছে সেরকম

আছে, তুমি ঠান্ডায় কাজ করতে পারবে না। কিছু কিছু যেমন ধরো মানে বাচ্চাদের দেখছি হাত তাট জমে যাচ্ছে বা লিখতে পারছে না, একেই তো মানে সত্যি দেখো COVID এর পর থেকে বাচ্চাদের লেখাপড়াই একটা অনীহা চলে এসেছে, online online হয়ে গিয়ে লেখাপড়াই সত্যি ভীষণ অনীহা চলে এসছে। তার মধ্যে এখন ঠান্ডায় হাত জমে যাচ্ছে সে বেচারীরা লিখতে পারছে না, এবার সেগুলো দেখে কষ্টই লাগছে কিন্তু তাও কিছু করার নেই, যেটা ঋতু সেটা তো পরবেই ঠাণ্ডা তো পরবেই, তবে হ্যাঁ, ওটাই আমার মনে হয় যে অন্তত কাজে সেই সেই আন্দাজে গরমে যেরকম একটা ঘাম হয়, শরীর থেকে এতটা জল বেরিয়ে গেলে যে একটা ক্লান্তি আসেনা? সাংঘাতিক একটা ক্লান্তি আসে সারাক্ষণ মানে জল খেতেই থাকতে হবে তোমাকে সেটা কিন্তু এই সময় টাই অনেক কম। তুমি সকাল থেকে রাত্রির অবধি খাটো তারপরে তুমি ঘুমাও লেপের তলায় ঢুকে যাও তখন তোমার শান্তি otherwise কিন্তু শীতকাল মানে অন্তত খেটে খায় যারা, যারা কাজ করে সারাদিন তাদের জন্য খুবই ভালো। আর এই সব

আমার যেটা মনে হয়, আর আরেকটা জিনিস যেটা আমার খুব ভাল লাগে শীতকালের সেটা হচ্ছে আমরা তো ঘুড়তে তুরতেও যেতে পারি। ধরো picnic গেলাম মানে যেটা day out, দিনের দিন যেটা ঘুরে আসা সেটা কিন্তু শীতকালে best, এটার জন্য শীতকালই

এগুলো মানে আহ বেশ যারা ঘুড়তে খুব ভালোবাসে তাদের জন্য সত্যিই শীতকাল টা খুবই প্রিয় একটা আহ ব্যাপার থাকে, ঘুড়তে যাওয়া থাকে বাইরে গিয়ে ধরো খাবার দাবার সব রকম একটা বলে না যে? আহ

এইরকম একটা ব্যাপার কিন্তু শীতকালটার এই December আর January এলে কিন্তু মানুষের মধ্যে একটা অনেক ভালো

শুরু হয়ে যায় যে এইবার picnic যাবো, এইবার একটা কোথাও ঘুরতে যাবো, তবে এই ঘুড়তে যাওয়ার প্রসঙ্গেই বলি, মানে আমারই এক colleague ও খুব আনন্দ কোরে যে শীতকালে দার্জিলিং যাবে, snowfall দেখবে করে গেলো এইবার খুব আনন্দ করে করে গেলো snowfall টোফল তো ব্যাচারি দেখলো, তারপরে হটাৎ করে ফিরবে যেদিন তার আগের দিন মানে উম বলছে মানে জল খেতে যাচ্ছে মুখে জল নিচ্ছে জল থাকছে না, জল পরে যাচ্ছে পাস থেকে তো ও বুঝতে পারছে না কী হচ্ছে, তারপরে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখছে যে ওর মুখ মুখ বেকে গেছে, মানে ঠাণ্ডা লেগে facial paralysis হয়ে গেছে। তো ব্যাচারি কে এখন physiotherapy তেরাপি করে সেটা ঠিক করতে হচ্ছে। তো আমি মানে সেটাই বললাম যে আমরা এত দিন ধরে আমরা ঠাণ্ডা দেখছি, ঠাণ্ডা feel করছি সহ্য করছি, ঠাণ্ডা জাগায় ঘুরতে যাচ্ছি, কিন্তু এরকম সাংঘাতিক কিন্তু কোথাও দেখিনি। তো ঠাণ্ডা যেমন ভালো, আবার ঠাণ্ডা কিন্তু দেখো খারাপ ও এইসব ব্যাপারে না। হ্যাঁ ওটাই, ওটাই তোমায় বললাম যে যার একটা মানে ভালো দিকও থাকবে সেখানে গিয়ে তুমি একটা তার খারাপ দিক ও কিন্তু আহ দেখতে

আর সবথেকে বড় ব্যাপার আহ ঠান্ডার সাথে সাথে ধরো আমি তো মনে করি যে যদি সব ঋতু গুলোই ঠিক time এ আসে ঠিক time এ যায় না তালে মানুষের এতো কষ্ট হয়না, আর weather টাও সেভাবে

আহ এবারে যেমন আমাদের এইদিকে যদিও বা চাস বাস হয়েছে, আমি তো শুনছিলাম যে, বর্ধমানের দিকে নাকি চাস খুবিই কম হয়েছে একটাই কারন বর্ষা কালে বৃষ্টি হয়নি এইরকম ব্যাপার গুলো হয়েছে আর যেটা আমাদের ধরো পশ্চিমবঙ্গের একটা ব্যাপার হয়ে থাকে আহ বৃষ্টি বর্ষাকাল মানেই আমরা জানি যে আহ দামোদর থেকে শুরু করে বিভিন্ন নদীতে ভরা বান আসে, এবারে নাকি সেই বান টাও দেখা

বলো? বন্যাটা বানটা যদি না হয় একটু যদি অন্তত মানে over overflow যদি না হয় তালে dam গুলো তো শুকনোই থেকে যাচ্ছে।

hello. কী অবস্থা কেমন আছো? জি ভালো, আপনি? ing হ্যাঁ। ভালো আছি। আপনি না বললে তুমি বললে ভালো হয় না? না আমি অনেক ছোট।

ধুর ছোট কেন? ছোট নেই। তুমি করে বললেই ভালো হবে মনে হয় ing আরে না, তুমি কেমন একটা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তো আজকে topic টা কী?

health আমাদের স্বাস্থ্য

তুমি তোমার স্বাস্থ্য কিভাবে ঠিক রাখো? কী খাওয়া দাওয়া করো কিভাবে maintain করো তো বলো আমাদের। স্বাস্থ্য নিয়ে,

আসলে খাবো, খাওয়া দাওয়ার বিষয়টা যেটা যে খাবো একটা জিনিস তো মানে খাদ্যের মধ্যে ও তো ভেজাল মানে খাওয়া দাওয়া দিয়েতো স্বাস্থ্য control হচ্ছে না আর কি মানে যেটাই খাই না কেন সেটাতে একটা ভয় কাজ করে যে এই খাবারটা খাবো কি হবে এইটাতে তো ভেজাল

একদিকে দাম বেশি দ্বিতীয়ত খাবারে ভেজাল ing মানে খাওয়ার পরেই অসুস্থ মানে যে কোনো বিষয় এ একটা খাবার খাওয়ার পরে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আমিও সেই একই অবস্থা। আসলেই যে আসলে যে আমরা মানে আতঙ্কে থাকি যে মানে আসলে সব এমন কোনো খাবার নাই যে আমরা বলতে পারবো না যে ওখানে formalin দেয় নাই বা কিছু মেশায় নাই তারা তাই না? এসব,

একদিকে তো মানে তরি তরকারির যেই দাম তার তো মানে নামার কমার কোনো নাম নাই, দ্বিতীয়ত ভেজাল, দেশে একটা ধরেন যে খাবার নিয়ে আসবে দেশের বাহির দেশ থেকে আমাদের দেশে তাও তো ধরেন যে budget বৃদ্ধি পাচ্ছে সেই হিসাবে ঠিকাছে তারপরো পর্যাপ্ত পরিমানেতো নাই খাদ্য সংকট মানুষের ing স্বাস্থ্য পরের বিষয় যেটা মানুষ যে খাবার প্রয়োজন যেটা নিজের চাহিদা অনুযায়ী খাবারটা কিনবে মানুষ সেটার যে পরিমানে দাম মানুষের সব নরমাল একটা family র মানুষের পক্ষে তার আয়ের থেকে ব্যায় বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ তা তো হচ্ছেই তারপরেও মানে সর্বোপরি আমরা বলতে পারি তাহলেতো আমাদের মানে স্বাস্থ্যটা ঠিক রাখতে হবে। আসলে দেখো শরীর~ শরীর যদি ঠিক না থাকে ভালো না থাকলে মন কোনো কাজেই কিন্তু উৎসাহ পাওয়া যায় না। পাওয়া যায় কি বলো?

কোনো কাজ করতে উৎসাহ ing লাগে না। কেমন জানি একটা লাগে এজন্যই হ্যাঁ এটা তো ভয় থেকেই যে সবকিছু যেহেতু formalin মিশায় থাকে তারপরো আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা সুষম খাদ্য খাই, পুষ্টিকর খাবার খাই এর পাশাপাশি আমাদের ব্যায়াম, ব্যায়াম করতে হবে। হ্যাঁ হ্যাঁ ing মানুষের এখন বর্তমানে মানুষের শরীলের যতরকম সমস্যা তার একমাত্র প্রধান কারণই দেখা যাচ্ছে এই মানে খাদ্য তো মানুষ মানে খাবারের থেকেই বেশিরভাগ সমস্যাগুলা মানুষের হচ্ছে তো আমাদের প্রতি মানুষের প্রতি একটা মানুষের উচিত যে এই খবরগুলা খাওয়ার আগে অবস্যই মানে যে পর্যবেক্ষণ করে দেখা তারপরে প্রয়োজন মতো মানে নিজের প্রয়োজন মতো খাওয়া।

আবার এই যে আমরা আমাদের কিন্তু স্বাস্থ্য কিন্তু ঠিক রাখতে আমরা যে সকাল সকাল ঘুমাতে যাওয়া মানে সকাল বেশি রাত না জাগা আবার সকাল সকাল ঘুম থেকে উঠা এসব কিন্তু আমাদের maintain করলে পরে ভালোই হয় কিন্তু আমরা তা করি না। আমরা কি করি? রাত জাগি তিনটা চারটা আর সকাল বারোটা একটা পর্যন্ত দেদারসে ঘুম। তাই না?

আরো কিন্তু আলসে লাগে দেখো মানে শরীরটা কিন্তু আস্তে আস্তে আমাদের অন্যরকম হয়ে যায় আলসে হয়ে যায় আলসে type এর হয়ে যায়। হ্যাঁ মন মেজাজ আপনি খেয়াল করে দেখবেন যে মন মেজাজ অনেক খিটখিটে হয়ে থাকে এই কারণে যেমন শরীর ভালো না থাকলেতো মন ভালো থাকবে না যার কারণে প্রতিনিয়ত মানুষ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে।

কারণে যেমন শরীর ভালো না থাকলেতো মন ভালো থাকবে না যার কারণে প্রতিনিয়ত মানুষ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। হ্যাঁ। ওইটাতো হচ্ছেই।

শীতের সময় এখন হাঁটা হয় না তবে গরমের সময় আসলে আমি হাঁটি যতটুকু পারি হুম এই ব্যায়ামটুকু আমি করি। আমি হাঁটি সকালে ভোরবেলা উঠে এই তো আর এর পাশাপাশি সবজি খাই পুষ্টিকর খাবার সবজিটাই আমার ভালোলাগে খাইতে এইতো এভাবেই। তাছাড়া স্বাস্থ্য ঠিক রাখবো কি করে বাইরে বের হইলে এই restaurant দেখলে বা junk food তৈলাক্ত খাবারগুলো যে আমাদের যে আকৰ্ষণ করে ঐটাতো বলাই যায় না মানে ওটাও উচিত না জানি তারপরেও কিন্তু খাইতে মন চায় তাই না? হ্যাঁ অবশ্যই। ing

উচিত যে না খাওয়া তা কিন্তু আমরা তাও খাই। জানি যে তেলটা কিন্তু আজকের তেল না তেলটা জমানো তেল দিয়ে তারা ভাজতেসে সব। তারপরেও যে restaurant এর খাবারগুলা মানে তারা কি ঠিক ভাবে পরিষ্কার করে কিনা বা তারা ঠিকভাবে মানে এইগুলা কবেকার খাবার আমি সেগুলো জানিনা কিন্তু আমাদের কাছে অনেক আকর্ষণীয় করে তুলে যার জন্য আমাদের ভালোলাগে একটা আকর্ষণ যার জন্য আমরা খাই কিন্তু আসলে এটার কারণেই কিন্তু আমাদের শরীরে অনেকরকম ক্ষতি হয় ing তৈলাক্ত খাবারতো আমাদের জন্য একদম ই ঠিক না মানুষের জন্য তারপরো আমরা খাই।

হম কিন্তু খাই বিধাইতো মানে আমাদের ক্ষতি আমরা নিজেরাই ডেকে আনি জান শর্তেও কিন্তু খাই তারপরে এই যে পেট অসুস্থ হয়ে যায় তারপরে অসুস্থ তাই না? হ্যাঁ হ্যাঁ ing তো আমাদের ধরেন যে উচিত এটার একটা মানে সমাধান করা কারণ আমরা যদি না আগেই তাহলে তো হবে না কারণ এভাবে চলতে থাকলে তো মানুষ দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে যাবে যার কারণে দেশ মানে মানুষের একটা শরিল লেলের যেমন ক্ষতি হবে তেমন তার অনেক রকমের সমস্যা হবে। আর এই খাবারের থেকেই কিন্তু মানুষের ধরেন যে সার~ শারীরিক যত সমস্যা হয়, তা এর কাছ থেকে এ~ এইখান থেকে পরবর্তীতে বড়ো বড়ো রোগের সৃষ্টি হয়। আর এগুলোতো ধরেন যেয়ে একটা মানুষের জন্য অনেক ক্ষতিকর। হম, ঠিক বলছো।

আর একটা আছে যে ধরেন যে smoking যেটা আমরা বলি এটাতো স্বাস্থ্যের জন্য একদম ই ক্ষতিকর, তারপরও কিন্তু মানুষ খায়। হ্যাঁ packet এ কি লিখা থাকে?

smoking is injurious to health. স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জানা সত্ত্বেও মানে খুব আরামসে feelings এ তারা খায়

কিছুদিন আগে আমরা একটা পরীক্ষা করছিলাম যে একটা মানুষ যদি ধরেন যে একশো ঊনত্রিশটা cigarette খায় তাহলে তার ফুসফুস একদম শেষ তো মানুষতো বুঝে না। আবেগে বা দেখা যায় যে ভালোলাগা ভালোলাগার জন্যই কিন্তু খায়। তো এটার থেকে তো আস্তে আস্তে পরবর্তীতে Cancer হয় মানুষের যার treatment বাংলাদেশ কেন গোটা পৃথিবীতে এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট আসে নাই।

ওইটাই এই যে এইটা banned করে দেওয়া উচিত কিন্তু কই মানে cigarette company গুলোকে আস্তে আস্তে মানে উঠায় দেওয়া উচিত এরা মানে আরো নতুন নতুন

try কইরা আনতেছে cigarette. আমাদের সরকার এখান থেকে profit পায় যার কারণেই এইটা হচ্ছে তোমার বন্ধ করে না

ভালো profit পায় বলতে গেলে। অন্যান্য যতগুলো নেশা মানে আছে সবগুলাতেই আপনি দেখবেন যে আপনি সরকারের একটু হলেও মানে আইনি পদক্ষেপ আছে কিন্তু এই cigarette এর জন্য কোনোরকম কোনো বাধা বা

ওটাই তো জনগণেরতো উনার সমস্যা কি উনিতো টাকা উনারডা ঠিক ই পাচ্ছে তোমার license করে দিলাম তোমরা বিক্রি করতে থাকো, জনগণ খেয়ে মরতে থাকুক, কমুক, অনেক জনগণ হয়ে গেছে, দেশে। না সরকারতো এটা বুজতেসে না যে মানুষের এটার থেকেই cigarette এর থেকেই মানুষের Cancer হচ্ছে আর এই Cancer একটা family এর একটা সদস্য মানে Cancer এর রুগী হওয়া মানে তার পুরা ধরেন family শেষ কারণ প্রথমত তার treatment এর জন্য যে টাকার প্রয়োজন এগুলোতো ধরেন যে জোগাড় করা সরকারতো এইগুলা দেখতেছে না মানুষ খাচ্ছে উনি বিক্রি করছে কিন্তু এটার জন্য যে তার family তে কি পরিমান ভোগান্তির শিকার হইতে হচ্ছে তিনি বোঝতেছে না তিনি তার মতোই চলতেসে যে তোমরা খাও সমস্যা নাই। হম। আসলে সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত। নিবে না তো তারা, এটা নিয়ে কনো মাথা বেথা নাই তাদের। নাহ কালকে আমার এক friend মানে বলতেছে যে হচ্ছে যে আমি smoking করি তো আমি যে তাকে বুঝাইলাম অনেকভাবে তো সে কিছুতেই না একই কথা যেন আমি খাই খাবো। তো আসলে বুজলাম যে এইভাবে আসলে হবে না যতদিন না সরকার নিজের থেকেই কিছু করবে ততোদিন আমরা আমাদের মতো হাজারো অনেকেই আছে বুজায় family কে family এর সদস্যকে যে এটা কইরো না কিন্তু কখনোই হবে না কারণ এটা একটা আকর্ষণ। হম আর আমি শুনছি যে এতটুক যে একবার যে এই নেশার জগতে চলে যায় তাকে মানে সেই জগৎ থেকে ফিরে আসা নাকি কঠিন। পারবে সে কিন্তু দের হবে তার আসতে।

যখন বুজবে নিজে realise করবে সে ব্যক্তি যে না এটা আমার জন্য ঠিক না এটা আমাদের শরীরের ক্ষতি করে তখন সে যদি ফিরে আসে এখান থেইকা। না না আর এটা হচ্ছে যে সে মানুষ কখনোই বুজবে না মানে একটা মানুষ যখন নেশার মধ্যে চলে যায় তার শরীরের স্বাস্থ্যের যে কি ক্ষতি হয় বা তার শরীরের বিভিন্ন অংশগুলার যে কি সমস্যা হয় সে কখনোই এটা বুজে না। তার কাছে দিন যত যাবে ওই জিনিসটা আরো বেশি ভালো লাগবে।

প্রায় অর্ধেক মানুষই এই নেশারগ্রস্থ তাদের স্বাস্থ্য যে কি হচ্ছে পরবর্তীতে তাদের যে Cancer হইতে পারে বা এরকম আরো সমস্যা তাদের ফুসফুস নষ্ট হয়ে যাইতে পারে বা গেছে। ফুসফুসের তো কোনো treatment ই হয় না কারণ এইটার তো ধরেন যে মানে cigarette খাওয়ার পরে ওটা পরিষ্কার করার মতো কোনো পরিস্থিতি মানুষের থাকে না কোনো ডাক্তার এর ই সম্ভব না তারপরো মানুষ বুঝে না। ing কারণ ওই যে একটা নেশা, আকর্ষণ, ওটার প্রতি ভালোলাগা। হম। ওইতো বোঝে না বোঝে কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে বুঝে যখন দেখতেছে আর কোনো option নাই তখন।

আসলে যে আমরা যে সুস্থ আছি এটাও মানে আলহামদুলিল্লাহ সুস্থ আছি যখন মানে অসুস্থ হই বা যখন তুমি যাও hospital এ দেখবা কখনো bed খালিই থাকে না। তাই না? মানে

অসুস্থই থাকে এই কারো এইটা খেয়ে কারো ওইটা খেয়ে মানে সমস্যা থাকেই।

হচ্ছে যে অনেক রকম সমস্যা কিন্তু আপনি যখনই ঐ মানুষটার details এ শুনতে যাবেন তখন আপনি বুজতে পারবেন যে তার খাওয়া দাওয়া ঠিক নাই ing তার শরীরের প্রতি যে control তার~ তার যে মানে regular ব্যায়াম করা দরকার শরীরের যত্ন নেওয়া দরকার এইগুলা নাই।

মানে সর্বোপরি আমরা বলতে পারি যে আমাদের স্বাস্থ্য আমাদের নিজেদেরকে ঠিক রাখতে হবে সবকিছু মানে বিচার বিবেচনা করে কোনটা আমাদের শরীরের জন্য দরকার কোনটা ভালো এসব দেখে

জি নিজেও সচেতন হওয়া then আমাদের আশপাশের মানুষদের সচেতন করা,

আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে হবে এই যে কথায় বলে স্বাস্থ্যই সম্পদ, health is wealth যার স্বাস্থ্য ভালো সে সব দিক দিয়েই ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ।

তো আপু তোমার সাথে কথা বলে ভালো লাগলো আজকে আর নয় আমরা আগামীতে আবার কথা বলবো ঠিক আছে আচ্ছা

হ্যাঁ পিনটু বলো , আমি বেশ ভালোই আছি তুমি কেমন আছো? আমিও ভালো আছি তারপর ? ঐদিন তো আর আর বেশি সময় হ~ হলো না , ধান চাষ নিয়ে শুধু আলোচনা করতে কেটে গেলো , তারপরে তোমাদের এখানে আর কী চাষ হয়? হম আমাদের এইখানে দেখো ধান চাষ টা হওয়ার পর আহ তোমার আহ যেটা হয় সর্ষে আর গমটা বেশি ফেলা হয় , কিন্তু এখন সর্ষেটাই বেশি হচ্ছে। ও ভালো। আমাদের এখানে সর্ষেটা হয় গমটা হয় না কেননা সমস্ত মাটিতে গম হয় না এবং সত্যি কথা বলতে গম সম্মন্ধে আমার কোনো ধারণা নেই তো তুমি বললে ভালো হয় তাই জানতে পারবো যে কিভাবে চাষ টা হয়। বলো তাহলে।

ঠিক আছে তাহলে just সর্ষে নিয়েই বলো তাহলে জানতে পারবো যে তোমাদের ওখানে কিভাবে হয় আমাদের এখানে কিভাবে হয়। হম তা তোমাদের ওইদিকে সর্ষেটা কিভাবে হয় ? আমাদের যেমন এই ধান চাষটা চলছে তো এই ধান চাষের যখন আহ ধান গাছ যখন পেঁকে যাবে বা যখন কাটার সময় হবে ওর আগে একবার কি হয় মাঠটা তো নরম থাকে তো মাটিটা যখন নরম থাকছে তখন সর্ষের বীজ আহ দোকান থেকে কিনে আনা হয় কিনে এনে তোমার হচ্ছে মা আহ জলে ভিজিয়ে রাখতে হয় কয়েকদিন একদিন ভিজিয়ে রাখার পরে যখন মাঠটা শুকনো থাকে তো ধান গাছের মধ্যে মধ্যে ছুড়ে দেওয়া হয়। তার ফলে কি হয় ধান তোমার হচ্ছে কেটে আনার পরেও কিন্তু সর্ষে গাছটা তারপর ওঠা শুরু করে এভাবে সর্ষে গাছের কিন্তু প্রথম লাগানো এভাবেই আমাদের হয়। হম আমাদেরও ছে আহ ঐরকমই করে মানে যখন ধানটা আহ পাকবে সেরকম না আমাদের যখন ধানটা কাটে তোমার কাটার দুইদিন আগে এরকম দুইদিন আগে ছিটিয়ে দেয় ও আচ্ছা তাহলে বলো একি পদ্ধতি তোমাদের ওখানেও সেমন আমাদের এখানে শুধু একটু আগে একটু পরে তাইতো? হ্যাঁ শুধু একটু আগে তোমাদের একটু মানে আগে ছিটিয়ে দেয় আর আমাদের একটু পরে ও , তারপরে সর্ষে গাছ কিন্তু ভালোই লাগে এবং সর্ষে বাগান যখন কোনো scenery তে দেখতে মানুষ যায় কিন্তু এখন যদি কেউ গ্রামে আসে সর্ষে গাছগুলো দেখতে কিন্তু ওদের ভালো লাগে আমাদের দে~ দেখতে দেখে দেখে তো অনেকদিন সয়ে যায় তো অনেক সময় বন্ধুরা বলে যে সর্ষে গাছ কত সুন্দর দেখতে সর্ষে গাছ সত্যিই মানে খুব সুন্দর দেখতেও হয়। হ্যাঁ মানে সর্ষে গাছ দেখতে সুন্দর বলতে গেলে যখন ধরো আহ কি হয় ফুলটা ধরে মানে ফুলটা যখন আসে না? একটা হলুদ মানে পুরোটা তখন হলুদে ভোরে যায় সেই time টা একদম দেখতে অনেকটা সুন্দর লাগে।